একটি অনুষ্ঠান বাড়ি দেখা যা--চ্ছে। বেশ কিছু সোফা দেখা যা--চ্ছে ।

বেশ কিছু ফুল দেখা যা--চ্ছে। বেশ কিছু লাইট দেখা যা--চ্ছে।

তে পাওয়া যাচ্ছে কিছু গোল পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে কিছু লাইট দেখতে পাওয়া--

এখানে একটি বড়-ও গেট দেখা যা-আচ্ছে--

এখানে একটি পুরানো বাড়ি দেখা যাচ্ছে। একটি দরজা দেখা যাচ্ছে।